এদের ম্যাট এর উপর ম্যাট এর এক একজনের ম্যাট এর এক এক রকম কালার ।

এটি একটি দুর্গোপূজার প্যান্ডেল যেখানে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে এবং কিছু লোক দাঁড়িয়ে পূজো দেখছে।

সামনে আমরা একটি ইলেকট্রিকের টাওয়ার দেখতে পাচ্ছি একটি মাঠের মধ্যে। একটি বড় ইলেকট্রিকের টাওয়ার ।